এটি একটি ন-ন-নদীর উপত্যকা ।

এবং সাইডে একটি --।

বন জঙ্গল রয়েছে এবং রা রাস্তাটি পাকা রাস্তা এবং ছবিটির বামদিকে আরেকটি বসার জায়গা রয়েছে।